এখানে একটি বিল্ডিংয়ের বিতরে দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্চে একটি বিল্ডিং ।

এইখানে দেখতে পাচ্ছি যে একটি দোকান দেখা যায়।

একটি ধানক্ষেত দেখা যাচ্ছে কয়েকটি ইট দেখা যাচ্ছে।

সাইড দিয়ে দুটি পোস্টার দেখতে পাচ্ছি পোস্টারে দুটি মানুষের ছবি দেখা যাচ্ছে।

সামনে একটি গরও দেকতে পাই।

এখানে বাহিরে একটি ইলেকট্রিকের খুঁটাও দেখা যাচ্ছে।

ই নারিকেল গাছও দেখতে পাচ্ছি।

পিসনে এক মিস দেখতে পাচ্ছি মিষ্টি মুখ হোটেল একটি দেখটে পাচ্চি আরও সাথে কয়েকটি দোকান দেখতে পাচ্চি।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

দুইটি সি_সি ক্যামেরা দেখা যাচ্ছে।

সুকান বহুত রকমের সুকান দেখা যাচ্ছে।

এই ছবিতে দেখা যাচ্ছে যে তিনজন মিস--

একটি গাসের পাতাও দেখা যাচ্ছে।

এখানে একটি দুকান দে দেখতে পাচ্ছি।

নীচে কয়েকটি টি ঘর দেখা যাচ্ছে কয়েকটি গাছপালাও দেখা যা--

গার্ডওয়াল দেখা যাচ্ছে কয়েকটি গাসপালা দেখা যাচ্ছে দুজন মানুষ দেখা যা--

দোকানের ভিতরে কয়েকটি থারিয়া দেখতে পাচ্ছি থারিয়া কয়েকটি সামান দেখতে পাচ্ছি।

এ একটি এলট্র দেখতে পাওয়া যাচ্ছে।

রোদের ভিতরে কয়েকজন মানু দেখা যাচ্ছে বাহিরেও মানু দেখা যাচ্ছে।

মন্দিরের চারিদিকে বহুত মানুষ দেখতে পাচ্ছি।